ফটোটিতে একটি অনেক বড়ো দোকান লক্ষ করা যাচ্ছে।

ফটোটিতে একটি অনেক বড় খুব সুন্দর রুম লক্ষ করা যাচ্ছে।

এখানে একটি অনেক বড় মন্দিরের ছবি দেখা যাচ্ছে।

সামনে অনেকগুলো ছোট ছোট বড় বড় গাস লক্ষ করা যাচ্ছে।

রোডের বা সাইডে একটি ব্যাগ ঝুলিয়ে রাখা আছে।

এখানে একটি অনেক বড়ো সবজির বাজার দেখা যাচ্ছে।

সামনে অনেক কজন মানুষ দাঁড়িয়ে বা বসে রয়েছে।

ফটোটির বাঁসাইডে একটি লম্বা রোড রয়েছে।

এই ফোটোটা দিনের বেলা তোলা হয়েছে।

ফটোটির ডান সাইডের টেবিলে একটি কম্পিউটার লক্ষ্য করা যাচ্ছে।